এই পেট্রোল পাম্প -এর নীচে পাথর দিয়ে শান করা রয়েছে।

এই ছবিটিতে একটি পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি সামনে একটি স্কুটি রাখা রয়েছে এই পেট্রোল পাম্প টির সামনের দেওয়ালে একটি ছবি আঁকা রয়েছে।

দোকান দেখতে পাচ্ছি যে দোকানটিতে পোস্টার লাগানো রয়েছে ওপরে আর দোকানটির গায়ে অনেক রকমের পোস্টার লাগানো রয়েছে এ দোকানটির সামনে একটি--